এবং সে কথা বলছে এবং বাকিরা পিছনে দাঁড়িয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছে।

এবং কেউ দূর থেকে ছবি তুলছে একটি বাড়ির সামনে অপেক্ষা করে কারোর জন্য দাঁড়িয়ে রয়েছে।

আমি এখানে একটি বাউন্ডারি দেখছি এবং পাশে একটি বিল্ডিং রয়েছে রোডের পাশে।